উম দেখতে পাচ্ছি-ই একজন ভদ্রলো-ওক মুখে মাস্ক পরে-এ দাঁড়িয়ে রয়েছে।

এবং সেখানে একজন বসে রয়েছে। আর দুজন সেখানে সাজানোর কাজ করছে এবং বেশ কিছু এখানে রয়েছে।